আর চারপাশে যে গ্রিল গুলো দেওয়া আছে সেটি হোয়াইট এন্ড স্কাই কালার দিয়ে কালার করা হয়েছে।

এটি একটি প্রবেশ দাঁর যেটি লেখা আছে বরিষ্ট অধিক্ষক ডাক ঘর কার্যালয়।

এখানে এই ছবিটিতে বোঝা যাচ্ছে যে এটি একটি মাঠের ছবি সামনে অনেকগুলি পাতা পড়ে রয়েছে পেছনে সূরয অস্ত যাচ্ছে কতগুলি বাড়ি রয়েছে চারিদিকে গাছ পালায় ভর্তি।

এখানে দেখা যাচ্ছে একটি বিল্ডিং রয়েছে তার উপরে টিন এর ছাউনি দেওয়া এবং সামনে একটি বড়ো ব্যানার টাঙানো।

এবং আরেকটি বিল্ডিং লাল এবং খয়েরি রঙের দেখা যাচ্ছে ডান পাশে ও একটি বড়ো গাছ।